তো এই টোট-ও কে মানুষ খুব ভালো পছন্দ করে তার কারন এটা পলিউশন ছড়ায় না এবং এই টোটো আসার পরে মানুষের যাতায়াতের অনেকটাই সুবিধা হয়েছে যে সব জায়গায় বড় গাড়ি ঢুকতে পারেনা আমাদের টোটো সেখানে--

এখানে-এ সম্ভবত ই-স-স পাখা পাখাগুলো পাখা টাখা বিক্রি ইলেকট্রনিক্স কোন গুডস -এর আইটেম বিক্রি করে এটা দেখছি।

এটা একটা মন্দিরের ছবি মাঝখানে দেখতে পাচ্ছি-ই- বুদ্ধ মূর্তি এবং সাইড -এ নানা রকম আচ্ছা গণেশ দেখতে পাচ্ছি আরো নানা রকম দেব দেবীর মূর্তি দেখতে পাচ্ছি।

গেট -টা একটু পুরানো-ও বলেই মনে হচ্ছে কেন মন্দিরের যে মেন বিল্ডিং আছে বিল বিল্ডিং -এর মধ্যে কিছু ছোট ছোট --